আছে ওখানে অনেক লোককে দেখা যাচ্ছে আর অ্যা সে মহিলাটা একটা হার একটা উম কাপড় তার উম স্কাই কালার এর কাপড় পরে--

দোকানে এবং সেখানে রয়েছে হাতে মোসাম্বি ধরে রয়েছে অনেক এবং শশা রয়েছে আপেল রয়েছে।

বিল্ডিং দেখা জাইছে টিনের এএএ সবুজ কালারের সামনে দুজন হেঁটে যাচ্ছে একটা রোডে এএ পিঠে ব্যাগ রয়েছে হোয়াইট কালারের আর একটা চার চাকা দাঁড়িয়ে রয়ে--

নদী দেখা যাচ্ছে নদীর উপরে একটা বিরিজ রয়েছে বিরিজটা আ-আ লোহার বিরিজ রয়েছে। লোহার গেট রয়েছে এবং এখানে দুটো তার রয়েছে একটা উম্‌ পাথরের পাথর রয়েছে। একটা পাথরের ইয়ে গিয়ে দেওয়াল রয়েছে।